মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি বড় বিল্ডিং । এই বিল্ডিং এর বাইরে অনেকগুলো লোক ছেলে।

জুন পঁচিশ না প্রজেসটার এর সাহায্যে অ্যা তিনি তার প্রজেক্ট টি বোঝাচ্ছেন এবং এই টেবিল টির চারপাশে চারটি লোক বসে রয়েছে।

একটি বিভিন্ন রকমের গাজর খাবারে জিনিসপত্র দিয়ে গাজর মুলো জিনিসগুলোকে কেটে নিয়ে।

তারা খুব সুন্দর বাড়ি ঘর তৈরি করেছেন ও আকাশে মেঘ তৈরি করেছে।

এর মধ্যে দেখা যাচ্ছে যে এটি এস. বি. আই ব্যাংকের বিল্ডিং ও সামনে এস. বি. আই ব্যাংকের পাশেএখানে এস. বি. আই ব্যাংকে--